অন্ধকারের মতন লাগছে। সন্ধ্যাবেলা মনে হচ্ছে। সেখানে একটি ফোয়ারা হচ্ছে। ফোয়ারায় সুন্দর-র-র ভাবে জল পরছে। দেখতে খুব সুন্দর-র-র লাগছে।